একটি স্কুল দেখতে পাচ্ছি একটি বারান্দার মধ্যে হুম অনেক ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা বসে আছে তাদের হাতের কাজ তারা করছেন যে যার বিভিন্ন বিভিন্ন রকমের দুজন টীচার ও আছেন যাদের যারা ওদেরকে বলে দিচ্ছে সব কিছু।

এখানে একটি পুরনো বহু কাল আগের একটি বাড়ি বা রাজবাড়ি মতো বোঝা যাচ্ছে।

যেখানে এখন কোন মানুষ প্রাণী কেউই বসবাস করে না সামনে --

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি উ যেখানে লাল আলো দিয়ে হোডিং দেওয়া আছে। যেখানে লেখা আছে নিউ সারেঙ্গী বলে। দোকানটার নাম আর নীচে একটি এ. সি. মেশিন ও লাগানো আছে ।

যোদ্ধার রাজপ্রাসাদ বলে বোঝা যাচ্ছে সামনে গাছ আছে খুব সুন্দর করে সাজানো আর সামনের সবুজ আ মাঠ মতন আছে।

সামনে একটি আ ম মানে পুরুষ দেখা যাচ্ছে যেখানে ভেতরে --

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বড়ো-ও নদী মতো পেছন দিকে ব্রিজ আছে আর সামনে একটি ছেলে নদী পারে বসে আছে।

যেকানে প্রচু-উ-র উম গাছ জন্মে আছে যেখানে প্রচুর পরিমানে সবুজ আছে।

আপকা থ্রি ডি এ. সি. পিছনে লাগানো আছে।

আমি এখানে একটি বড়ো আম লাল মাটির রাস্তা-আ দেখা যাচ্ছে আর দুটো বাড়ি আছে সামনে। উম বাড়ি গুলো টালির করা। সামনে দুটো চার জন সাঁওতাল আর একজন লোকের --

সোলার একটা প্যানেল করা আছে। তার নিচে দুটো বাস দাঁড়িয়ে আছে ।

উম বালিকা রঙ্গমঞ্চ স্কুল দেখতে পাচ্ছি এখানের একটি পৌর স্কুল এটি হলুদ কালার এর মিউনিসিপ্যালটি এলাকা।